একদম একদম মানে মানে আমি তো যেখানে দেখি যে আমার ফসিলসের live concert হচ্ছে কিংবা ফসিলসের কোন show আছে সেখানে তো আমি একদমই মানে যাব বলেই মানে আমি যাবোই। সে যত দূরেই হোক আমি যাব। মানে কিন্তু আমার সাথে তাল মিলিয়ে তো সবাই চলবে না? বলো না যার যেরকম বললাম না প্রথমেই বললাম যে এই যে তুমি বিনোদন জগতের গানকে তুললে রুপম দার গান তুললে, এবার রুপম দার রুপম দার গান তুমি তুললে এইবার যদি বল এই গানের ধারা নিয়ে বলা যেতে পারে যেভাবে তোমার রুপম ইসলামের গান পছন্দ তুমি ওই band টাকে পছন্দ করছ ঠিক অন্যভাবে দেখতে গেলে কিন্তু, অনেকে আবার আহ মানে আমাদের generation এ কিন্তু অনেকে আবার এখন english গান খুব শুনছে সে সব দেখেছে তো? english গান বা অনেকই দেখা গেল আবার তারা, ফোক গান এই সমস্ততে মানে এই গানের দিক থেকে দেখতে গেলেও কিন্তু এই জগৎ টা ভিন্ন, এক একজন কিন্তু এক এক রকম ভাবে গান শুনতে পছন্দ করে। আবার দেখো এখন খুব উঠেছে না বলো, আর ঐ গান গুলোকে উম কি বলবো rock তো বলা যেতেই পারে,

বলো না বেশ মানে কথা দিয়ে দিয়ে যে গানগুলো তৈরি করে, ফোক song নয় আহ আচ্ছা যাই হোক এটা নিয়ে আমরা পড়ে বলবো, তো এরকম, যে ধরনের গানের ধারাও কিন্তু রয়েছে, যে এই গানের ধারাগুলো ধরে ধরেও কিন্তু মানুষের পছন্দগুলো আলাদা আমরা এখন দেখি যে যে school college এ বেশ এরকম artist দেরকে নিয়ে আসা হয় সেখানে আমরা গান শুনছি, উম কিন্তু আগেকার দিনে কিন্তু, তুমি দেখো college এ কিন্তু এরকম এতো বড়ো বড়ো artist দেরকে আমার মনে হয় না নিয়ে আসা হতো, না একদমই না একদমই এখন কি বলতো মানে বাচ্চাদের বলো কিংবা যারা college এ পড়ছে কিংবা, যারা মানে university তে যেখানেই থাকুক না কেন তাদের না মানে একটা মানে তাদের মধ্যেও তো একটা মনোরঞ্জন ব্যাপারটা আনতে হবে না, মানে entertainment তো তাদেরও দরকার, শুধুমাত্র পড়াশোনার মধ্যে থাকলে তো তাদের মনটা মানে,

ঐযে বলে না ঐ যে পড়াশোনার পরেও তো একটা মানুষের relaxation দরকার।

Social বলে বা বাৎসরিক অনুষ্ঠান যেটা বলা হয়, সেটার মাধ্যমে তাদের একটু entertain করা বিনোদন নামিদামি band এলো কি কোন ভালো গায়ককে নিয়ে এলো বা গায়িকাকে নিয়ে এলো। এখন না এগুলোর চলন ভীষণ আছে তুমিও জানো, কিন্তু এবার যদি একটু আমরা আগের দিকে দেখি তখন কিন্তু দেখা যেত কি যে না, আমরা school এ পড়ছি, ধরো school student রাই দেখাগেল করছে অনুষ্ঠান, কেউ নাচ কেউ গান করছে, কেউ হয়তো আহ instrument বাজাচ্ছে, মানে ধরো keyboard আছে, পিয়ানো আছে, গিটার আছে এরকম তো instrument এরো অনেক ভাগ আছে। দেখা গেল তারা সেই বাদ্যযন্ত্রগুলোকে মানে বাজিয়েই তারা উম তাদের দর্শকদেরকে আনন্দ দেওয়ার চেষ্টা করছে, যুগটা এমনই বদলেছে যে এখন মানুষ এখন মানে school college গুলোতে দেখা যাচ্ছে যে বাইরে থেকে, অনেক শিল্পীরা আসছেন, বা এরকমও দেখছি আমরা যে বড়ো বড়ো hall নেওয়া হচ্ছে, সেইখানে গিয়ে অনুষ্ঠান করা হচ্ছে। তো আমরা দেখতে পাই যে যুগের সাথে তাল মিলিয়ে মিলিয়ে কিন্তু, সবটারই একদম পরিবর্তন ঘটছে আগের মতোন কিন্তু আর কোনটাই থাকছে না, একদম আচ্ছা উম মৌলি আমি তোমাকে বলবো যে ধরো শুধুতো মানে এই, যে entertainment মানে এই বিভিন্ন ধরনের আহ মানে school এর কিংবা college এর programme কিংবা নাচ গান ছাড়াও তো অনেক মানে এ হয় আহ মানে আমরা তো মনোরঞ্জনের শুধু এই রাস্তাটা তো নয় আমাদের, আমাদের কাছে মনোরঞ্জন মানে মানুষ যে মানে যার মধ্যে মানুষ এ হয় তুমি বললাম যে তুমি মানে এগুলো ছাড়া তোমার জানা কিংবা তোমার interest আছে রকম কিছু আমার সাথে আমাদের সাথে সবার সাথে একটু share করো? হ্যাঁ এবার দেখো cinema cinema দেখতে তো আমরা ভীষণভাবেই পছন্দ করি, এবার এবার এবার মনোরঞ্জন আমি এটা বলতে চাই সব থেকে বড়ো বিষয় হল এটাই, যে আমরা মনোরঞ্জন মানেই কিন্তু শুধু যে মনোরঞ্জন করছি আহ যে বিনোদনে আমরা চোখ রাখছি তা নয় এখান থেকে কিন্তু আমাদের অনেক শিক্ষা অর্জন করার আছে, যদি আমরা cinema র কথা বলি এরকম, আমাদের বাংলায় বেশ ভালো ভালো cinema বেরোয় যে cinema গুলো দেখলে কিন্তু আমরা অনেককিছু শিখতে পারি, এরকম cinema তুমিও দেখেছ যে cinema গুলো থেকে কিন্তু আমাদের মানসিক বিকাশ হয়। হ্যাঁ আমাদের সৃষ্টি কিন্তু অনেক সুন্দর তো আমাদের আমাদের কাছে এরকম অনেক অনেক ভালো cinema আছে যেখান থেকে কিন্তু আমরা অনেক কিছু জানতে পারি।

আমরা যদি একটা cinema র তালিকা করি মানে আমরা তো এক অপরের সাথে কথা বলি, সেই কথা বলার মাধ্যমে তো আমরা জেনে নিচ্ছি, এখন তুমি দেখছ যে নেটফ্লিক্স এসেছে তারপরে তো আরও কত কিছু আছে সেইখানের মাধ্যমে এখন মানুষ, web series এ ঢুকে যাচ্ছে, তাই না? হম কিন্তু যদি cinema র দিক থেকেই যদি আমরা বেশকিছু এরকম তালিকা করে রাখি যে হ্যাঁ এই এই cinema গুলো দেখলে, আমরা কিছু অন্তত শিক্ষা অর্জন করতে পারব, তো আমার মনে হয় সেদিক থেকে আহ যে আমরা আমদের দুটোই হবে, কিছু জানাও হবে plus হচ্ছে যে আমাদের মানসিক অবস্থান যেটা আছে সেটারও, আরো পরিবর্তন ঘটবে ভালো দিকে যাবে। একদম একদম একদম তুমি খুব ভালো বললে এটা আহ এটা আর এটা নিয়ে আমি কিছু বলতে চাই ধরো suppose আমি তোমায় বলছি। যে, আহ cinema তুমি যেটা বললে mainly cinema cinema দেখো বিভিন্ন ধরনের cinema আমরা আহ যার যেরকম আকর্ষণ ধরো, মানে আমরা ধরো কোন interest মানে আমি তোমার কাছে জানতে চাইবো একটা কথা cinema গুলোতে ঠিক তোমার কার cinema বেশি ভালো লাগে এটা একটু বলতো? আমি বলতো গেলে আমি সব রকমই cinema দেখি বাংলাটা বিশেষ করে দেখি আমার প্রসেনজিৎ কে খুব ভালো লাগে, দেবকে ভালো লাগে জিৎ কে ভালো লাগে আমি বাংলা movie গুলো একটু বেশি দেখি হিন্দিও দেখি english ও দেখি সবই দেখা হয় এরকম নয় যে, আমিও তাই আমিও তাই রুম্পা একদমই তাই আমিও তাই, বাংলা cinema দেখতে ভীষণ পছন্দ করি, যেহেতু বাঙালি তাই বাংলার প্রতি টানটাই একটু

হ্যাঁ হ্যাঁ হ্যাঁ একদমই তাই তো তোমার একটা পছন্দের cinema নাম তো বলো? আমার পছন্দের cinema বলতে জিতের আছে দুই পৃথিবী আছে আমার খুব ভালো লাগে movie টা অনেক movie আছে ধরো, আহ প্রসেনজিতের আমার প্রত্যেকটা movie ভালো লাগে। প্রত্যেকটা হেনো কোন movie নেই যেটা মানে উম ভালো লাগেনা আমার তো মানে individually যে তোমায় আমি নাম বলবো এরকম না আমার প্রসেনজিৎকে এত ভালো লাগে, ওর প্রত্যেকটা মানে কোনো movie ছাড়ি না, wow wow wow খুব ভালো খুব ভালো সত্যজিৎ রায়ের cinema তাহলে তুমি কোন cinema টা বলবে যে তোমার সব থেকে প্রিয়?

হ্যাঁ আমার যেমন গুপি গাইন বাঘা বাইন আমার তুমি যতবার দেবে ততবারই দেখে নেব। ওটাতে মানে বাদই দাও ওটাকে কিছু যাবো বলাই যাবে না। ওটা চললে মানে তুমি চোখ ফেরাতে পারবে না। দেখে দেখে মুখস্ত হয়ে যায় ওই হয়ে যায় তাও তুমি ওটা দেখবে। হ্যাঁ, তো আমার সব থেকে পছন্দের movie এটাকেই আমি বলতে পারি কারণ তুমি আমাকে যতবার দেবে আমি ততবারই দেখে নেব।

আচ্ছা এবার এবার যদি আমি একটু বলি যে আমাদের ছোটবেলাটা কিন্তু আমরা best cartoon মানে cartoon বলতে কি রকম cartoon এখনতো এরকম হিন্দি,

ঠাকুরমার ঝুলি,

Actually আমি তো একটু গ্রাম side এ থাকি আমাদের তখন বাড়িতে সব বাড়িতে ওরকম TV থাকতো না মানে আমাদের অবস্থা mainly ছিল না। আমি অনেক বড় হয়ে গেছি তারপর আমাদের TV নিয়েছে তো আমাদের পাশে একটা কাকু কাকিমা। কাকুর বাড়ি থাকতো। যাদের বাড়িতে রবিবার হলে আমি পাড়ায় আগে আমাদের আমি বন্ধুদের জড়ো করতাম, যে চল আজকে এবার তো ঠাকুরমার ঝুলি দেখার সময় হয়ে গেছে infact আমি ওই যে গানটা হতো না ঠাকুমার ঝুলি খুলবে। এখন youtube এ বল এতে বল search করে এখনো ওগুলো দেখি আমার এত ভালো লাগে। আর পুরো ছোটবেলাটাকে মানে মনে করি, আবার মানে ছোটবেলাটা যেনো আমার চোখের

আহ তো হচ্ছে গিয়ে, আহ যে তারপরে দেখ নন্টে ফন্টে ছিল তাই না? একদম মজাদার, গোপাল ভাঁড় ছিল,

বিক্রম বেতাল ছিল। তারপরে তুমি বলো আমরা কিন্তু বিনোদনের জগতে কি বইটা ফেলতে পার তো নাকি আমরা যে পালন করে বিভিন্ন ধরনের মানে বইটা তো mainly মানে তুমি খুব ভালো জিনিস তুলেছো infact মানে আমি এটা আমার হয়তো বলতে গিয়েও ভুলে গেছি কিনা মাথা থেকে বেরিয়ে যাচ্ছিল আমার। মানে আমি ভীষণ ভালবাসি গল্পের বই, গল্পের বই বলো যেকোনো ধরনের বই।

হ্যাঁ দেখনা তুমি এই যে এই যে টেনি দা আছে এই যে, এতো এতো সৃষ্টি রয়েছে আমাদের মাঝে এগুলোকে নিয়েই তো কত বই আছে তুমি বলো, এখান থেকেও কিন্তু মনোরঞ্জন আমরা করতে পারি। আসল কথা আমাদের বাঙালিদের কিন্তু মনোরঞ্জনের কোন শেষ নেই। বিনোদনের জগত, ভীষণ বড়ো একটা জগত, একদম আমার তো বই বলতে আমার জীবনানন্দ দাশের বইগুলো খুব ভালো লাগে, লেখাগুলো যেগুলো থাকে খুব মানে খুবই, ভালো মানে লেখাগুলো আমি পড়ি infact আমি ওরকম কোন ব্যাপার না যে শুধু এরই পড়বো কিনা ওরই পড়বো আমি সবার পড়ি, আমার খুব ভালো লাগে তারপরে, গান মানে গানটাও তুলতে পারো তুমি, গান শোনার মধ্যে আমি রবীন্দ্রসঙ্গীত শোনা পছন্দ করি। শুনতে আমিও ভীষণ পছন্দ করি আমার খুব ভালো লাগে,

হ্যাঁ যেমন আধুনিক গানের মধ্যে হিন্দি আছে, বাংলা আছে তুমি english গানগুলোকে তুমি যেমন বললে তোমার তোমার একদম পছন্দের, band এর মধ্যে রয়েছে ফসিলশ তাই তো? আমারও কিন্তু একটা পছন্দের band রয়েছে, কি জানো?

মহীনের ঘোড়াগুলি ও, একদম কয়েকটা আমি শুনেছি আমি ভালো লাগে। মহীনের ঘোড়াগুলির গানগুলি আমার ভীষণ ভালোলাগে। যেনো আমি যেনো ওখানে আমার প্রাণ খুঁজে পাই এরকম একটা ব্যাপার।, নিজের পছন্দের মানুষের মানে যাদেরকে আমার ধরো মানে এই বিনোদনের জগতে আমি যেমন বললাম তোমাকে রূপম ইসলামের গান, আমি না মানে হারিয়ে যাই, তেমন আমি তোমারটাও বুঝতে পারছি যে তোমার পছন্দের band মানে তুমিও সেগুলোকে ভীষণ enjoy করো। এই সারাদিনের ধরো কাজের ফাঁকে কিংবা কাজের শেষে কিংবা সারাদিনের এই যে আমাদের এত busy schedule সারাদিনে যে আমাদের দিনটা কাটছে কাজের মধ্যে বলো পড়াশোনার মধ্যে বলো তারপরে দিনের শেষে একটু relaxation এর জন্য এগুলো ভীষণ দরকার গো। একদমই একদমই। কারণ আমরা জানি যে আমরা খুব এখন একটা stress নিয়ে জীবনযাপন করছি তো stress নিয়ে তো একটা তো কাটানো উচিতই। তো আমি তোমার কাছে জানতে চাইবো, রূপম ইসলাম তো তোমার একদম পছন্দের একজন গায়ক তো তার band এর কোন গানটা তোমার সবথেকে বেশি ভালোলাগে? একলা ঘর।

ওটা তো মানে যতই পুরোনো হয়ে যাক তুমি আহ যেকোনো ফসিলশ fan দের কিংবা ফসিলশ lover দের তুমি যদি জিজ্ঞাসা করো কারোর দেখবে না এই গানটা ছেড়ে ওরা অন্য গানে একটা গেছে। কারণ এই গানটা কোনদিন পুরোনো হয়না। একদমই তাই ঠিকই বলেছো আমারও ভীষণ পছন্দের। তুমি বলছো না আমার মুখে lyrics গুলো চলে আসছে নিজে নিজে। একটু শুনি, একটু করতেই পারো, কবিতার ছলেও দুলাইনে করতেই পারো, কোন ব্যাপার না করো না। হম চলো এই দুলাইনই গাইছি ঠিক আছে, এই একলা ঘর আমার দেশ আমার একলা থাকাই অভ্যেস আমি কিছুতেই ভাব, বোনা তোমার কথা বোবা telephone এর পাশে বসে, তবু গভীর রাতে অগভীর cinema, চল আর বেশি খুব ভালো আমার গলা না। খুব ভালো লাগলো যে তুমি আমার কথাটা রাখলে যে দু line করলে, আমি তো এখন clap টা দিতে পারব না জোরে জোরে clap টা আমি মন থেকে তোমার প্রতি, অনেক ভালোবাসা জানাচ্ছি যে তুমি আমার কথাটা রেখে দু line শুনিয়েছ আমারও emotion আছে না এটার মধ্যে আমি বললাম না আমি ভীষণ বড়ো fan actually

তুমি তার মানে live concert গুলোতে যেয়ে থাকো তাই তো?

একদম। আমার আমার অবসর সময়ে আমার গান আমার phone আমার কানে headphone আমি গান চলে।

চলো আমরা এই মানে এই যে মানে time টা কেটে যাচ্ছে বুঝতে পারছি না দেখো

একটা বিরতি নিয়ে ছোট্ট নমস্কার অনিকেত

আজ আমরা আলোচনা করব human relationship যাকে বাংলাতে অনুবাদ করলে বলা যায় মানুষের সাথে মানুষের সম্পর্ক

আসলে শুধু মানুষের সাথে মানুষের সম্পর্ক না পৃথিবীর প্রত্যেকটা জিনিস যেগুলো এখন পৃথিবীতে বর্তমানে তার অস্তিত্ব তার সাথে প্রত্যেকের কোনো না একটা কোনো সম্পর্ক আছে আজকে আমি সেই নিয়ে আলোচনা করব আমাদের আলোচনার বিষয়ে আমার ব্যক্তিগত জীবন কর্মজীবন এবং ছাত্র জীবনেও বিভিন্ন বন্ধু মা বাবা এমন বিভিন্ন সম্পর্ক আমার মানুষের সাথে তৈরি হয়েছে তো সেগুলো নিয়ে কি আমরা আলোচনা কর হ্যাঁ আজকের কর্মজীবন ব্যক্তিগত জীবন পড়াশোনো জীবন ছাত্র জীবন এমনকি যখন শেষ অবস্থায় শেষ জীবন হবে তখনও এই সেই সম্পর্ককেই শুরু সেই সম্পর্ক তেই শেষ তো সেই নিয়েই আজকে গোটা আলোচনা বিষয়টা আমরা আলোচনা করব আমাদের আলোচনা শুরু হয় সম্পর্ক নিয়ে বলতে গেলে আমার জীবনে আমার প্রথম সম্পর্ক আমি আমার মা বাবা কেই বুঝাই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

হ্যাঁ পরবর্তীকালে তার বাবার হ্যাঁ পরবর্তীকালে তার বাবার কিন্তু সে যত আস্তে আস্তে যত বড় হতে থাকে তাকে সে সম্পর্কগুলো চেনানো হয় তার মা বাবা তাকে বলে দেয় যে এই হচ্ছে তোমার মাসি আমার বোন এটা তোকে এটা তোমাকে মাসি বলতে হবে সে সম্পর্কের নাম হয়ে যায় মাসি আমরা সেই সম্পর্ক গুলোকেই সত্যি মনে করে চলি প্রথম জীবনে সম্পর্ক শুরু হয় মা-বাবার সাথে এবং তার পরবর্তীকালে যত সেই শিশুটা বড় হতে থাকে তত তার মা-বাবার শিখে দেয়

তাকে কাকু বলবে তো মানুষ যখন ছোট থাকে পরবর্তীকালে তাকে সম্পর্কগুলো চেনানো হয় যে এটা তোমার কাকা এটা তোমার মামা যদি তাকে হয়তো সে যদি ছোট ছিল তখন তার মা-বাবা যদি তাকে না চেনাতো সে হয়তো বুঝতে পারত না যে কাকে কাকা বলতে হবে তাকে মামা ও কাকে মাসি কিন্তু দীপনব্যাপী আমরা যখন বড় হই তখন সে সম্পর্ক গুলোকে সত্যি মেনে সারা জীবন আমরা এটাকে নিয়েই এগিয়ে যাই এবং মৃত্যু ঘটে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 তারপরে আসে শেষে শেষ জীবন তো যখন মানুষ বা একটা যখন শিশু যখন ছাত্র অবস্থায় থাকে তখন ছাত্র অবস্থায় থাকাকালী সে নিজে থেকে একটা সম্পর্ক তৈরি করে সেটা হচ্ছে তার গুরুর সাথে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

তো ছাত্র অবস্থাতে হয়তো তুইও এরকম সম্পর্ক অনেক উপলব্ধি করেছিস যে তাকে তুই master মশাই বলতিস বা তাকে সে master মশাই তোকে স্নেহের পাত্রো স্নেহের ছাত্র হিসেবে দেখতো শুধুমাত্র master মশাই নয় আমি সম্পর্ক বলতে আমার ছাত্র জীবনে স্কুলের বিভিন্ন বন্ধু এমনকি কিছু বন্ধু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

যে তার ঐরকম প্রতিপক্ষ বা ওই রকম শত্রুর সাথে তার সম্পর্ক হয়েছে এবার চেয়ে যত ক্ষমতাবান বা যার যত প্রতিভা আছে তা ঠিক তত বড়ই শত্রু বা তার ঠিক তত বড়ই প্রতিপক্ষ আছে এটাও একটা সম্পর্ক আমারা এটাকে বিভাত কি করে করব যে বন্ধুত্ব মানে মতের মিল আর শত্রু মানেই মতের অমিল একটা এমন সম্পর্ক যেখানে তোমার কথার ক্ষেত্রে যদি কথা মিলাই তাহলে সেটা কিন্তু তোমার পক্ষে একেবারে ভালো নয় সেই সম্পর্কটা তোমার পক্ষে একেবারেই ভালো নয় কিন্তু এমন একটা সম্পর্ক বা এমন একজন ব্যক্তির সাথে তোমার সম্পর্ক আছে যে তোমার ঠিক কথাতে ঠিক বলে এবং ভুল কথাই ভুলটা ধরিয়ে দেয় তো এখান থেকেই তুমি তোমার কে বন্ধু সম্পর্কে আছে আর কে তোমার শত্রু হিসেবে সম্পর্ক গঠন করতে চায় সেটা তুমি এখান থেকেই বুঝতে পারো কিন্তু সম্পর্কের নামকরণ ছাড়াও সম্পর্কের অনেক রকম ভাগ আমি দেখতে পাই যেমন আমার মা-বাবা কিছু ক্ষেত্রে তারা আমার গুরু হয়ে উঠেন কিছু ক্ষেত্রে তারা বন্ধু কিছু ক্ষেত্রে অন্য আহ বলা যেতে পারে যে তোমার থেকে যে বড় বা গুরুজন তাদের সাথে তোমার যে সম্পর্কটা তৈরি হয় আর সে সম্পর্কটা যদি সত্যিই বন্ধুত্বের সম্পর্ক থাকে তাহলে সে তোমার জীবনে হঠাৎ করে কোনদিন গুরুর ভূমিকা পালন করে হঠাৎ করে কোনদিন তোমার মা-বাবার ভূমিকা পালন করে আর হঠাৎ করে তোমার জীবনের সবচেয়ে পরম বন্ধুর ভূমিকাও সে পালন করে কিন্তু মানুষকি শুধু মানুষের সাথে সম্পর্ক গড়ে তোলে সম্পর্ক তো শুধু মানুষের সাথে মানুষের না পশু পাখি এমনকি বস্তুর সাথে সম্পর্ক গড়ে তোলে এমন এই কথাটা একশো বার ঠিক যে সম্পর্ক আমাদের প্রথমে আলোচ্য বিষয় ছিল সাথে মানুষের সম্পর্ক তারপর আমি বলেছিলাম যে না সেটা নয় আহ পৃথিবীতে প্রত্যেক প্রত্যেকটা জিনিস যারা এখন পর্যন্ত আবির্ভাব আছে প্রত্যেকের সাথেই কারো না কারো সম্পর্ক আছে যেমন আমি যখন ছোট ছিলাম আমার বাড়িতে একটা আমার কুকুর ছিল সেই কুকুরটার নাম ছিল বাঘা তো তার সাথে আমার একটা বন্ধুত্বের সম্পর্ক হয়েছিল কিন্তু সে নির্বাক ছিল সে কিন্তু আমাকে কোনদিন বলতো না তো তার সাথে আমার এতটাই একটা ভালো সম্পর্ক গঠন হয়েছিল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 আমারও সেরকম একটা জিনিস আছে ছোটবেলায় আমার বাবা যখন বিদেশ ঘুরতে যান তখন আমার জন্য একটি খেলনা নিয়ে আসেন সেই খেলনাটি আমার ছোট বেলায় তিন বছর থেকে আমি আজ আমার বাইশ বছর বয়স অবধি অতটাই প্রিয়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 হ্যাঁ যেমন হচ্ছে যে আমরা জানি হয়তো গাছের প্রাণ আছে কিন্তু গাছ তো জড় পদার্থর নয় কিন্তু জড় পদার্থের মত সে কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গা আহ যেতে পারে না কিন্তু গাছের প্রাণ আছে সেটা তো প্রমাণিত তো অনেক মানুষের জীবনে হয়তো এমন একটা গাছ আছে যার সাথে তার শৈশবের স্মৃতি জড়িয়ে আছে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 তো সম্পর্ক শব্দটাকে আমরা আহ এটা হচ্ছে ভালোবাসা সম্পর্ক মানেই হচ্ছে ভালোবাসা হ্যাঁ এবার ভালোবাসা মানে একটা ছেলে মেয়ের ভেতরে যেটা তৈরি হয় সেটা নয় ভালোবাসার অর্থ হচ্ছে কারো ভালোতে বসবাস করা তো সম্পর্ক মানে ঠিক তাই তোমার বন্ধু তোমাকে ভালো লাগে তোমাকে ভালবাসে মানে সে তোমার ভালোতে বসবাস করে ঠিক তুমিও তার ভালোতেই বসবাস করো এই যে তুই এখনই বললি যে তোর বাবা বিদেশ যখন গিয়েছিল তখন একটা খেলনা নিয়ে এসেছিল এখনো তোর কাছে same এখন তুই ছোট ছিলিস আর এখন পুরো একি রকম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে সেই জড় পদার্থ টা তার কারণ হচ্ছে তোর ভালো লাগাতে সেই খেলনাটা বসবাস করছে তার সাথে তোর একটা ভালোবাসার সম্পর্ক হয়েছে অরিন্দম যুগ বিশেষে কি সম্পর্ক পাল্টেছে অবশ্যই হয়তো যখন আজ থেকে কুড়ি পঁচিশ বছর আগে বা দশ বছর আগে যখন মানুষের হাতে এই mobile জিনিসটা ছিল না তখন আমার মনে হয় তারা আরো কাছাকাছি ছিল হয়তো এই টেলিফোন বা দূরভাষ যেটা আবিষ্কার হয়েছে সেটা হয়তো মানুষের সাথে মানুষের সম্পর্কটাকে আরো কাছে নিয়ে আসার জন্য প্রধান ভূমিকা পালন করার জন্যই হয়তো আবিষ্কার হয়েছিল কিন্তু সেটা হয়তো অনেকটা দূরে চলে গেছে এই দূরভাষবর বা এই মোবাইল আসার জন্য কিন্তু মানুষের সঙ্গে মানুষের সম্পর্কটা কি পাল্টেছে মানুষের সাথে মানুষের সম্পর্ক পরিবর্তন হয়েছে অনেক কেননা আমরা এখন বিংশ শতাব্দীতে বসবাস করি তো এই বিংশ শতাব্দীতে অনেক সম্পর্কই আসল থাকেনা মানে তারা সমাজকে দেখানোর জন্য সম্পর্কটা ধরে রাখে জোর করে

রকম বলা যেতে পারে যে কোন একটা মানুষ কোন একটা মানুষকে ভালোবাসে এই কারণেই তার কারণ হচ্ছে যে সেই মানুষ্টার হয়তো ভালো লাগেযে যে সেই মানুষটা তাকে ভালবাসে ওই কারণেই অপর পক্ষের মানুষ তাকে ভালবাসে তার সাথে সম্পর্কতে আছে কিন্তু সত্যিকারেই সেই মানুষটার ইচ্ছে ওই মানুষটার ইচ্ছে নেই এই সম্পর্কে থাকতে

অনেক সময় আমার দেখা এমন হয়েছে যে তার জীবনে হয়ত শেষ কটা দিন আছে একটা বয়স্ক মানুষ যে তার ভালো লাগানে মানে অপরপক্ষের ভালো লাগেনা তার বাড়িতে যেতে বা তার সাথে কথা বলতে